পেছনে একটি সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটির উপরে টিনের চাল লাগানো।

আমরা দেখি একটি বাল্বও লাগানো ক্যাফেটির ভেতরে নানা রঙের কালার করে হয়েছে।

পেছনে অনেকগুলো বড় বড় গাছও দেখা যাচ্ছে স্ট্যাচু গুলির নীচে জঙ্গল জঙ্গল হয়েছে অল্প অল্প।

এখানে আমরা একটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছি দোকানটির সামনের দিকে একটি ফ্রিজের ফ্রিজার রাখা।

সামনের দিকে আরো দুটি ছেলে দাঁড়িয়ে পাশে একটি লাল রঙের পাঁচিল দিয়ে ও গ্রিল দিয়ে ঘেরা জায়গা করা।

পাশে একটি বাঁশের তৈরি বড়ো বানানো হয়েছে।

গরু উম একটি করে সামনে গরুটির গলায় একটি উম ঘন্টা লাগানো।

এখানে আমরা অনেকগুলি ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি পেছনে অনেকগুলি ফ্রিজও রাখা।